অনেক সুন্দর লাগছে দেখতে এইটাকে ।

অনেক বড় গাড়িটা যার রং কালো সাদা খুব ভালো লাগছে গাড়িটাকে দেখতে। এই দুটা রঙ অনেক ভাল লাগছে ।

বাইরে কত গাছ আছে ।